সোকসটির সেলফে কতগুলি চুড়ি দেখা যাচ্ছে।

বারান্দাটিতে কয়েকটি ডেকস ব্রেন রাখা আসে ।

মাঠটিতে দুইটি লোক দেখা যাচ্চে।

মাঠটির পাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্চে।

বস্তার উপর একটি টুল রাহা আসে।

এখানে একটি দুকান দেখিতে পাইতেসি।

দোকানটিতে একটি সেলফ দেখা যাচ্চে।

এখানে একটি দুকান দেকিতে পাইতেসি।

এখানে একটি নার্সারি দেখিতে পাইতেসি।

রুমটির বিতর একটি টেবিল দেখা যাচ্ছে।

রুমটির ভিতর কয়েকজন মহিলা দেখা যাচ্ছে।

এখানে একটি শপিং মল দেখা যাচ্ছে।

জিম সেন্টার থেকে কয়েকজন লোক জিম করিতেসেন।

জিম সেন্টার -টিতে বড়ো একটি আয়না লাগানো আছে।

এখানে একটি ডেন্টাল ক্লিনিক দেখা যাচ্ছে।

এখানে একটি সাবস্টেশন দেখিতে পাইতেসি।

এখানে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

সাইনবোর্ডটিতে হাইলা কান্দি সদর থানা লেখা আসে।

এখানে একটি গ্রিলের দরজা দেখা যাচ্চে।

সেলফে সেলফটিতে কয়েকটি রেনস্ দেখা যাচ্ছে।